ওভারভিউ ওএফ থে ভেব অ্যাপ্লিকেশন - লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের পরিচয় দেবো
এই শৃঙ্খলায় একটি মৌলিক ইনভেন্টরী সিস্টেম তৈরী করা প্রদর্শন করেছি
আমরা লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ ব্যবহার করেছি
এখানে নেটবিনস ইদে ব্যবহার করে কোর জাভা এবং এচটিএমএল সম্পর্কে জানতে হবে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
এখন ওয়েব অ্যাপ্লিকেশন লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেম দেখি
লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বই জারি করা এবং ফেরৎ দেওয়া পরিচালন করে
লাইব্রেরীর ইউসারও পরিচালন করে
লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেম কেনো প্রয়োজন
এইরকম সিস্টেমের ব্যবহার গ্রন্থাগারিককে সহজে লাইব্রেরীর বই পরিচালন করতে একটি কেন্দ্রীভূত সার্ভারে সদস্যদের তথ্য বজায় রাখতে এছাড়া সময় এবং সংস্থান বাচাতে কাজের চাপ কমাতে সাহায্য করে
এখন দ্রুত সিস্টেম প্রদর্শন করতে আমি নেটবিনস ইদে তে যাবো
এখানে একটি সহজ সিস্টেম রয়েছে
এই প্রকল্প রান করি মাইফার্স্টপ্রজেক্ট
ব্রাউজার উইন্ডো খোলে
আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম এর হোম পেজ দেখতে পারি
এখানে একটি সহজ লজিন ফর্ম রয়েছে
এখানে ভিসিটরস হোম পেজ লিঙ্ক রয়েছে
এই লিঙ্কে টিপুন
এখানে লাইব্রেরীতে উপলব্ধ সকল বইযের তালিকা রয়েছে
এখানে অনেক সদস্য রয়েছে
এখন সদস্য হিসাবে লজিন করি অর্থাত ইউসার যে ইতিমধ্যেই নিবন্ধিত রয়েছে
আমি মধুসেইন হিসাবে লগইন করব এবং পাসওয়ার্ড লিখে Enter টিপব
সাকসেস গ্রিটিং পেজ দেখতে পারি
এছাড়া বর্তমানে ইউসার দ্বারা নেওয়া বইয়ের তালিকা রয়েছে
এখন লগআউট করি
এরপর গ্রন্থাগারিক হিসাবে লজিন করব অর্থাৎ অ্যাডমিন লজিন করার সাথে সাথে অ্যাডমিন সেকশন পেজ দেখতে পারি
এখানে আমরা 4 টি বিকল্পের প্রতিটি চেষ্টা করি এবং ফলাফল দেখি
প্রথমে লিস্ট বুকস বিকল্প রয়েছে
এখানে লাইব্রেরীতে উপলব্ধ সকল বইয়ের তালিকা রয়েছে
এরপর লিস্ট বরোড বুকস এখানে বিভিন্ন সদস্যদের জারি করা বইয়ের তালিকা রয়েছে এবং এখানে ফেরতের তারিখ পেরিয়ে যাওয়া বইয়ের তালিকা রয়েছে
তারপর লিস্ট ইউজার্স বিকল্প রয়েছে
এখানে লাইব্রেরীতে নিবন্ধিত সকল ইউসারের তালিকা রয়েছে
এরপর checkoutরিটার্ন বুক বিকল্প রয়েছে
এই বিকল্পে টিপুন
এটি checkoutরিটার্ন বুক এর ইন্টারফেস
এখন লজিন পৃষ্ঠায় ফিরে আসি
এখানে নতুন ইউসার হিসাবে রেজিস্টার করার বিকল্প রয়েছে
রেজিস্টার করতে হেরে এ টিপুন
এটি নতুন ইউসারের রেজিস্ট্রেশন ফর্ম
এটি সহজ ওয়েব অ্যাপ্লিকেশনের ওভারভিউ
এই শৃঙ্খলার শেষে সহজ লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা সম্পর্কে শিখবেন
এছাড়াও এখানে বই খোঁজার মত আরো বৈশিষ্ট্য যোগ করতে সক্ষম হবেন
এখানে ওয়েব অ্যাপ্লিকেশন নির্মাণ করতে জেএসপি এবং সার্ভলেটস ব্যবহার করব
আপনি এমভিসি আর্কিটেকচার সম্পর্কে বিষদভাবে শিখবেন এবং এমভিসি অনুসরণ করে এমনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বিকশিত করতে পারবেন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একটি সফ্টওয়্যার এমএনসি তাদের কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের মাধ্যমে করেছে
তারা এই টিউটোরিয়ালের বিষয়বস্তু ও যাচাই করেছে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি